দেওয়ালগুলাও সাদা উপরের দিকে একটা সিঁড়িও গেসে--

একটাও হোয়াইট ব্ল্যাকবোর্ডও দেখা যায়।

এটার উফরে একটা কলাপাতা সবুজ কালারের।

দোকানের বিতরে একটা লাল কালারের ক্যাশ বাস্ক আসে।

মানুষটার জিন্সের কালার নীল।

একানেও অনেকগুলা বড়ো বড়ো পাত্থর দেখা যায়।

ইতা একটা সেলুনের ফটো ।

দোকানটার ওয়ালের কালার ইয়েল্লো ।

সামনে একটা দুইটা ঘরও দেখা যায়।

তার নীসে একটা ব্লু কালারের সাইনবোর্ডও লাখা।

আর একটা মানুষে কাপটা নিয়া যার ।

ব্লু রেড পিঙ্ক কালারের।

সেদিকে অনেকগুলা বড় বড় গাস দেখা যায়।

প্লাস্টিক এ সাইনবোর্ডের পিছে ওয়ালের কালার সাদা আর--